পেছনের দিকে মানুষের বাড়ি লক্ষ করা যাচ্ছে।

উপরের দিকে সি_সি ক্যামরা লক্ষ করা যাচ্ছে।

দোকানটিতে কাস্টমার খরচা নিচ্ছে।

পিছনের দিকে অনেক গাছপালা লক্ষ করা যাচ্ছে।

সাইডের দিকে টিন লক্ষ করা যাচ্ছে।

একটি মানুষ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে।

পিছনের দিকে টিন লক্ষ্য করা যাচ্ছে।

সামনের দিকে বড়ো বড়ো পাথর লক্ষ্য করা যাচ্ছে।

চারিদিকে অনেক গাছপালা রয়েছে।

সামনের দিকে কিছু গাড়ি পার্কিং করা হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফরেস্ট রয়েছে।

পিছনে বড় বড় গাছ লক্ষ করা যাচ্ছে।

ভেতরের দিকে একটি বাড়ি রয়েছে।

পিছনের দিকে মানুষ কাজ করছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের ভেতরে অনেকগুলি সোফা চেয়ার রাখা হয়েছে।

উপরের দিকে পোস্টার লাগানো হয়েছে।

আমরা দেখতে পারছি এখানে একটি ছাদ ঢালাই করা হচ্ছে।

অনেকগুলো মিস্ত্রি হেলপার কাজ করছে।

অনেক রড ব্যান্ডিং করছে।

পিছনের দিকে রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

অপরদিকে টিন লক্ষ করা যাচ্ছে।

নীল কালারের পর্দা লাগানো হয়েছে।

ওপরের দিকে গ্রিল -এর জানালা রয়েছে।

সামনের দিকে মেশিন দেখা যাচ্ছে কালো রঙ্গের।

সামনের দিকে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

অনেকগুলি সিঁড়ি লক্ষ করা যাচ্ছে।

মানুষের বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

পিছনের দিকে লোহার ব্যারিকেড -এর দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মাস চাষ করা হচ্ছে।